যেই বাজির দোকানটি নানান ধরণের বাজি দিয়ে সাজানো রয়েছে যেরকম চরকি ।

এবং এখানে কেনার জন্য অনেক খদ্দেরের লাইন পড়েছে ।

এই চার্চ -টিকে দেখে মনে হচ্ছে ।

এই ছবিটিতে আমরা একটি কলেজ -এর অভ্যন্তরীণ ছবি দেখতে পাচ্ছি ।

এই ছবিটিতে আমরা সমুদ্র সৈকতের একটি মনোরম দৃশ্যের ।

যেই তিন মাথার মোড়ে একটি পুলিশ -এর গাড়ি ।

কোলকাতার সব থেকে লম্বা একটি বাড়ি যার নাম দি ফোর্টি টু এই বাড়িটি বিয়াল্লিশ তোলা সম্পন্ন একটি বাড়ি এবং তার সামনে ।

এবং মেশিন গুলোকে দেখে মনে হচ্ছে ।

এই ছবিটিতে আমরা শহীদ ক্ষুদিরামের একটি স্ট্যাচু একটি মূর্তি দেখতে পাচ্ছি ।

মোটরসাইকেল - এর পাশে একটি বাচ্চা এবং কিছুটা দূরে একটি এটিএম ।